এই সামনের ডোমিনার -এর সাম উপর একটা কালো রঙের হেলমেট রাখা রয়েছে।

এটা একটা-আ বাস -এর সেন্টার । যেখান থেকে সব রকম বাস ছাড়া হয়।

এই মন্দিরের কালার হচ্ছে ওপরটা গোলাপি মাঝখানটা কমলা আর নিচটা লাল।

এখানে অনেকটা অনেক অনেকগুলো বই রাখা হয়েছে।

এই বইগুলো পুরো অনেকগুলো তাকের মধ্যে রাখা রয়েছে।

এই পার্লার এর নাম হচ্ছে দি ফ্রেশ পার্লার ।

এখানে নীল আর লাল রঙের অনেকগুলো স্কুটি রাখা রয়েছে।

এই পুকুরের সামনে অল্প একটুখানি ঘাস আছে।

এই পার্ক -এর নামটা নীল রং দিয়ে লেখা রয়েছে।

আর এখান থেকে-এ দুটো মানুষ চলাফেরা করছে।

এই ফটো -তে এক দেখা যাচ্ছে একটা জঙ্গল এই ঘাসের মধ্যে একটা মুরগি দৌড়াচ্ছে--

আর এটার পা গুলো বড় বড় আর এটা এই ঘাসের উপর দিয়ে দৌড়াচ্ছে।

এখানে একটা মাদার টেরিজার স্ট্যাচু দাঁড়িয়ে রয়েছে।

আর ফ্যামিলি রেস্টুরেন্ট টা বাংলায় লেখা রয়েছে।

স্টেট ব্যাংক অফ এ.টি.এম. -এর লোগো -টা দেওয়া রয়েছে আর এ.টি.এম. -এর সামনে তিনটে লোক রয়েছে।

এখানে একটা পার্লার এর মতো রয়েছে এটা হচ্ছে একটা জেন্টস পার্লার ।

এখানে এ.সি. সেলুন টা একটা জায়গায় নীল রঙের লেখা রয়েছে একটা লাল রঙের লেখা হয়েছে লাল যেটা লেখা রয়েছে সেটা ইংলিশ এ লেখা নীল যেটা রয়েছে সেটা হিন্দিতে লেখা।

''বস্তাগুলো দু''''রকম কালার । একটা বস্তা সাদা একটা বস্তা হলুদ মানে এক রকম বস্তা সাদা এক রকম বস্তা হলুদ।''

এই ফটো -তে একটা ছোট বইয়ের দোকান দেখা যাচ্ছে। যেই বইয়ের দ-দোকানের নাম হচ্ছে বিশাল বুক সেন্টার ।

এটা একটা মেরি ক্রিসমাস -এর আ ইয়ে হচ্ছে সেলিব্রেশন হচ্ছে। এখানে পুরো জায়গাটা সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। এখানে তিন চারটে খাবারের স্টল আছে।

আর এখানে একটা লোক সাদা রঙের জামা পরে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে আরো অনেকগুলো মেয়ে একসাথে দাঁড়িয়ে গল্প করছে।

এখানে এই সামনে একটা স্টিল -এর গ্রিল রয়েছে বড় আর এখানে চারজন পাঁচজন মহিলা হাঁটছে।

আর এই যে ফটো -টা দেখে বোঝা যাচ্ছে এই রা টাইম -টা রাতের টাইম । এর সামনে অনেক ছোট ছোট ছোট ছোট ফুলের টব রাখা রয়েছে ।